আদালত কর্তৃক দোষী সাব্যস্ত আসামী মোট মামলার শতকরা হিসেবে যেখানে বিচার সম্পন্ন হয়েছে দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে ভারতে IPC অপরাধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল সাতান্ন Percent দুই হাজার একুশ সালে একান্ন একান্ন হাজার পাঁচশ চল্লিশ টি হত্যাকাণ্ডের পুলিশের যারা তদ তদন্তাধীন ছিল যার মধ্যে ছাব্বিশ হাজার তিনশ বিরাশি টি অভিযোগে পরিণত হয়েছিল সর্বস্বান্ত হয়েছে এবং ছেচল্লিশ হাজার একশ সাতাশ টি ধর্ষণ পুলিশের ত তদন্তাধীন ছিল যার মধ্যে ছাব্বিশ হাজার একশো চৌষট্টি টি

যার মধ্যে চার হাজার তিনশ চার জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আর এক লাখ পঁচাশি হাজার আটশ ছত্রিশ জনের বিচার চলছে ধর্ষণ আদালতে, যার মধ্যে তিন হাজার তিনশ আটষট্টি জনকে সাজা দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালে তার জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল বিয়াল্লিশ দশমিক চার এবং ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল আঠাশ দশমিক ছয় নারী নির্যাতন সম্পর্কে কিছু বলুন। পুলিশ রেকর্ড ভারতের মহিলাদের বিরুদ্ধে অপরাধের উচ্চ ঘটনা দেখায় ভারতের মহিলাদের বিরুদ্ধে যৌনতা হামলা সাধারণ হয়ে উঠেছে বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারতের যৌন নিপীড়ন পরিসংখ্যানগত অস্বাভাবিক NCRB অনুসারে দুই হাজার আঠারো সালের হিসাবে মহিলাদের বিরুদ্ধে বেশিরভাগ অপরাধ স্বামী বা তার আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতার অধীনে রেকর্ড করা হয়েছে তারপরে তার সা স্ত্রীলতাকে আঘাত করা উদ্দেশ্যে মহিলাদের ওপর হামলা অপহরণ এবং মহিলাদের অপহরণ এবং ধর্ষণ প্রতি লাখ নারী জনসংখ্যার অপরাধের হার দুই হাজার আঠারো সালের ছিল আঠান্ন দশমিক আট যেখানে দুই হাজার সতেরো সালের তা ছিল সাতান্ন দশমিক নয় । ভারতের ধর্ষণের ঘটনা সম্পর্কে বলুন । ভারতের ধর্ষণকে রাধাকুমার ভারতকে মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে সাধারণ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন সরকারের সূত্র ও তথ্য জানে তথ্য জানিয়েছেন উনিশ নবই থেকে দুই হাজার আট সালের মধ্যে ভারতের ধর্ষণের ঘটনা দ্বিগুণ হয়েছে দুই হাজার তের সালে ইতিমধ্যেই একটি উর্ধ্বমুখী বক্ররেখার থাকাকালীন হঠাৎ করেই বেড়েছে ধর্ষণের ঘটনা ঘটনা সাধারণ ভারতের Covid nineteen মহামারী চলাকালীন ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল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

জাতীয় গণ জাতীয় গণধর্ষণের হার ছিল পাঁচ দশমিক দুই যা আগের বছরের মতোই তামিলনাড়ু লাগা নাগালান্দ এবং বিহারে ধর্ষণের হার সবচেয়ে কম এবং ছত্রিশগড় ছত্রিশগড়ে ধর্ষণের হার সবচেয়ে বেশি ছিল ভারতের যৌথ প্রথা সম্পর্কে বলুন।

মানসিক নির্যাতন এবং বর ও মেয়েদের হত্যা সহ যৌতুকের জন্য বেশিরভাগ মৃত্যু ঘটে, যখন যুবতী নারী হয়রানি ও ও নির্যাতনের শিকার হয় সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এসব আত্মহত্যার বেশিরভাগই ফাঁসি বিষ খেয়ে বা আগুন লাগিয়ে কখনো কখনো নারী আগুন লাগানো হয় একে বলা হয় Bride পোড়ানো এবং কখনো কখনো আত্মহ আত্মহত্যা বা দুর্ঘটনার

একলাখ নারী যৌতুকের কারণে মৃত্যু বার্ষিক এক দশমিক চার মৃত্যু ঘটে

একটি সান সনাক্তযজ্ঞ গোষ্ঠীর বিরুদ্ধে নিপীড়ন ব্যক্তিদের জোরপূর্বক গুম করা বর্ণবাদের অপরাধ চরিত্রের জন্য অন্যান্য মানবিক অন্যান্য অমানবিক কাজ ইচ্ছাকৃতভাবে বড় কষ্ট বা শরীরে বা মানসিক বা শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুতর আঘাতের কারণ এতক্ষণ আলোচনা করছিলাম Cyber Security এবং Crime In India আমাদের ভারতে অনেক রকম Crime ঘটে চলেছে সেগুলি সেগুলি সম্পর্কে আমি আলোচনা করছিলাম মেয়েদের উপর নানান ভাবে অত্যাচার করা এবং যৌতুক নেওয়া এবং মানসিকভাবে নির্যাতন করা এই সম্পর্কে অনেক আলোচনা হল Police Record এ ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের উচ্চ ঘটনা দেখায় ভারতের মহিলাদের বিরুদ্ধে যৌনতা হামলা সাধারণ হয়ে উঠেছে বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারতে যৌন নিপীড়ন পরিসংখ্যা ভাবে অনেক

দুই হাজার সতেরো সালে তাহা ছিল সাতান্ন দশমিক নয় ।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

ওয়ালাইকুম আসসলাম। Hello

তুই কি ভূতে বিশ্বাস করিস? করি না কিন্তু এমন এমন incident ঘটে এমন এমন incident মানে কিছু জিনিস দেখেছি বিশ্বাস করতে হয়

তারপরে বেশ কিছু দিন পরে আমি তো সবার কাছে তখন ভূতের গল্প শুনছি যে কিছু লোক এখানে ভাড়া থাকতো তো তারাও নাকি কিছু কালো রঙের অবছায়া দেখতে পেয়ে ভয় পেয়ে গেছে. তারা আর থাকছে না তারা চলে গেছে বাড়ি থেকে উঠে গেছে

এই room টাতেও নাকি এমন কিছু ঘটনা ঘটেছে এবার আমরা থাকার আগে এখানে একজন লোক থাকতো তো তিনি এখনো থাকেন তিনি উপরের ঘরে থাকেন তিনি নাকি খুব drink করে এই ঘরে শুতেন

তুই কি কখনো এসব দেখেছিস? আমি দেখিনি কিন্তু আমার husband একটা কথা বলে যে পৃথিবীতে positive energy আছে মানে negative energy ও আছে আরেক দিন এমন হয়েছিল যে এই বাড়ি তে যার বাড়ি আর কি যে ভাড়া দিচ্ছে তো সেই ঠাকুমা ঘরে বসেছিল আর হটাৎ নাকি পাখা তে আগুন লেগে পাখা টা ভেঙে তার মাথায় পড়ে হুট্ করে কিছু না হটাৎ দিয়ে তার তো মাথায় তো রক্তারক্তি কান্ড ঠিক same ঘটনা আমি আর আমার husband শুয়ে আছি ঠিক সেই মুহূর্তেও ঘটেছিলো হটাৎ করে হ্যা ফ্যান টা হটাৎ করে আগুন ধরে যায় দিয়ে দুলতে শুরু করে দুলেই যায় দিয়ে সাথে সাথে আমার বর আমাকে টেনে নিয়ে সরিয়ে দিয়ে ফ্যান টা off করে দেয় সেদিন তো সারা রাত আমাদের আর কোনো ঘুম নেই এরপরেও এরমধ্যেও মানে মাঝে মাঝেই ঠিক এমন মনে হয় যেন এ বাড়িতে কিছু একটা রয়েছে যে কিছু একটা উড়ে গেলো

হ্যা আমি এরকম শুনেছি মানে আমাদের ওখানে এরকম একটা হয়েছিল রাতে মানে তারা নাকি এরকম নুপুরের শব্দ শুনতে পেতো রোজ রাতে বারোটা দুটো নাগাদ এরকম কিন্তু আমি দেখিনি আমি অন্যরকম কিছু feel করেছি বা অন্যরকম কিছু আমার সাথে ঘটেছে আমি দেখেছি এবারে এটা negative শক্তি নাকি অন্য কারণে আমি ঠিক জানিনা

আরেকটা জিনিস এরকম মানে ইয়ে হয়েছে আমার দাদু বলতো যে যেহেতু বাংলাদেশে বাড়ি আর বাংলাদেশেই মানে ভূতের ছড়াছড়ি

হুম, এমন একদিন নাকি আমার পিসি একটা ধানক্ষেতের মধ্যে দিয়ে তখন ধান গুলো বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে সবুজ সবুজ ক্ষেত পুরো ভরে গেছে তখন ধানটা হয়নি কিন্তু গাছ গুলো বেশ ভালোই বড়ো হয়েছে কোমর অব্দি

মাঝখান দিয়ে আমার পিসি নাকি হেটে হেটে যাচ্ছে এমন একটা মুহূর্তে দেখতে কি পায় সাদা ধবধবে বাছুর খুব